এই যে দেখছো এইটা একটা স্টেশন বটে ।

এই যে তোমরা দেখছো এটা একটা রোডসাইড -এ। একটা একাডেমি আছে ইংলিশ একাডেমি ।

যে বোট টো চালাচ্ছে ওই বেড়ানের বটে এটা আর একটা দাঁড়িয়ে আছে যে উহার পেছনে--

ফটো লিছে আর এই লোকতো একটা সাদা জামা পরিছে আর এও সেম ।

আবার পেছনে দেখছি একটা লোক আছে যে বোট টো চালায়। তো বোট ওয়ালা বটে ।

এ ক্রিস্টেন দাঁড়িয়ে আছে খুব সুন্দর স্ট্যাচু বানায় আছে।

দো সাইড এ তিন সাইড এ একটা লোক আছে খুব ঘুরছে ।